ওয়ালে দুইদিকে দুইটা জানলা রয়েছে।

রুমে কয়েকটা বাচ্চা মানুষকে লক্ষ্য করতে পারতাছি।

কয়েকটা লোককে দেখে পার দেখতে পারতেসি বসে আছে।

এখানে একটা অনেক বড় রুম দেখতে পারতেসি।

দুই সাইডে দুইটা চেয়ার রাখানো আছে।

এখানে একটা অনেক বড়ো রুম লক্ষ্য করতে পারতাছি।

ওফরে একটা ফ্যান লক্ষ্য করা যাচ্ছে।

সামনে একটা অনেক বড় বাড়ি দেখানো যাচ্ছে।

অনেক কয়টি এখানে লাইল লক্ষ্য করা যাচ্ছে।

আর সামনে কয়েকটা মানুষকে দাঁড়িয়ে থাকলে--

এখানে একটা অনেক বড়ো রুম দেখতে পারতাসি।

আরেকটা দুই জায়গায় দুইটা ফ্যান লক্ষ করা যাচ্ছে।

এখানে একটা অনেক বড়ো বাড়ি লক্ষ্য করা যাচ্ছে।

এখানে সামনে একটা বড় বাড়ি লক্ষ করা যাচ্ছে।

অনেককয়টি ছোট এবং বড় গাস দেখা যাচ্ছে।

সামনে অনেকগুলো ফুল দেখতে পারতাসি।

এখানে বোর্ডে দেখতে পারতাসি ইংলিশ দিয়ে কিছু লেখানো আছে।

একটা অনেক বড় বাড়ি লক্ষ্য করা যাচ্ছে।

আর কয়েকটা এখানে গাড়ি দেখতে পারতেছি।

পিছনে একটা বাড়ি দেখা যাচ্ছে।

আর সুরকেসে অনেকগুলো সামান লক্ষ্য করতে পারতেসি আমি।

সামনে একটা অনেক বড় লোহার গেট দেখতে পারতাছি।

তার পেছনে একটা বাড়ি লক্ষ্য করা যাচ্ছে।

একটা ব্লু কালার চেয়ার এখানেও দেখতে পারিতাসি।

আর এখানে একটা মানুষকে লক্ষ করতে পারতেসি।

মাটিতে অনেকগুলো কয়েকটা ইঁটের টুকরা লক্ষ্য করে যাচ্ছে।

অনেকগুলো কালা কালা কালারের ছাতা দেখতে পারতেসি।

এখানে একটা অনেক বড় রুম দেখতে পারতেসি

আর রুমে কয়েকজন ব্যক্তিকে দেখতে পারতাসি।

আর অনেকগুলো গাছ ছোট এবং বড়ো লাগানো আছে।